এই ব্যাঙ্ক টার নাম ইউনিয়ন ব্যাঙ্ক । ব্যাঙ্ক টার ফেস্টুন টা সাদা রঙের।

দোতালায় একটি মন্দির নিচের দুপাশে গাছের স্ট্যাচু করা রয়েছে মাঝখান থাকে একটি সিঁড়ি উপর দিকে উঠে গেছে।

এবং ফোয়ারাটা গোল আকৃতির এবং খুব সুন্দর দেখতে লাগছে।

একটা রাস্তার ছবি দেখতে পাচ্ছি যেই রাস্তার দুপাশে প্রচুর সাইকেল দাঁড়িয়ে রয়েছে।

আর বাড়িটির ডানদিকে এয়ারটেল কমপানির একটি ব্যানার লাগানো রয়েছে।

আর ভিতর দিকে একটি লোক কালো জামা পরে দাঁড়িয়ে এবং একটি মহিলা বসে রয়েছে ।

আবার উপরের দিকে রয়েছে ঘেরা একটা চাল।

জলের মাজখানে লাগানো রয়েছে। বাঁ দিকে রয়েছে হলুদ কমলা নীল --

সামনে দিকে পিছন দিকে রয়েছে ঘাস দিয়ে ঘেরা। আকাশটা ঘন নীল রঙের পুর দেখা যা --

গাড়িটা বাড়িটার রাস্তার স ওপর দিয়ে একটি টোটো সামনে দিক এগিয়ে আসছে এবং পিছনে দিকে রয়েছে অনেকরকমের গাছ।

সেলুন এর মধ্যে একটি ছেলে চুল কাটছে। অ - অরেঞ্জ রঙের জামা পড়া একটা লোক তার চুল কেটে দিচ্ছে ।

সামনে দিকে আমরা দুটো গাধা দেখতে পাচ্ছি।

এই সারা সামনের মঞ্চের মধ্যে একটি ফেস্টুন লাগানো।

সামনের দিকে একটি সাদা রঙের জামা পরা একটি অরেঞ্জ রঙের এই--

এছাড়াও সবুজ সুবুজ গাছ দিয়ে পুরো জায়গাটা ঘেরা ।

একটা মাঠের ছবি দেখতে পারছি। যেই মঠের সামনের দিকে রয়েছে একটি গোল পোস্ট -এর বাক ।